অবশ্যই ভাই আমি চাইবো যে আপনি আমাকে movie গুলো দেন। যদিও যদি movie গুলো অনেক ভালো হয় তাহলে আমি আমার কাজের ফাঁকে movie গুলো দেখে, আমার একঘেয়েমীটা কাটাতে কাটাতে পারবো। line বলি movie র যেরকম অ্যাভেঞ্জার movie চার পাঁচটা point চার পাঁচটা ভাগ আছে তার মধ্যে ইনফিনিটি ওয়ার, এন্ডগেম, তারপর আপনার সিভিল ওয়ার এরকম অনেক game আছে এর মধ্যে স্পাইডার ম্যান, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা বিএফক্সল জগতের একটা অন্যরকম সমারোহ টারপর মালতেভার্স, ইউনিভার্স, ডক্টর স্ট্রেঞ্জ এগুলো অনেকই দেখতে পাবেন। আশা করি আপনি ছবিটা দেখলে সব clear হয়ে যাবেন, আমি গ্যালাক্সি ছবিগুলো আপনাকে দেবো আর আপনি একটু মনে করে আপনি যে চায়নিস ছবিগুলোর কথা বললেন চায়নিস তামিল এগুলো একটু আমাকে দেবেন। অবশ্যই ভাই দেবো আপনার তামিল ছবির মধ্যে দেখবেন action এবং love scene দুটোই থাকে যার ফলে ভাই তামিল movie কিন্তু অত্যন্ত মাঝে মধ্যেই ভালো লাগে, আর চায়না movie তেও ভাই আপনার love scene আছে আবার কুম্ফু ক্যারাটে আছে।

অত্যন্ত ভালো movie ভাই আপনি খেয়াল করে দেখবেন।

এরকম কটা চায়না ছবি আমি দেখেছি ভাই বুঝতে পারছেন, আমি এই কটা ছবি আমার দেখা আছে কিন্তু বেশিরভাগ ছবি আমার দেখা নেই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই আমি তো সেই ছোটো থেকেই চায়না movie দেখি কারণ আমার বাবাও দেখতাম আগে TV তে বসে চায়না movie দেখতো বুঝছেন ভাই যার কারণে আমারও চায়না movie দেখতে অনেক ভালোলাগে। কুম এই movie গুলো দেখবেন ভাই আর ভাই মনে করে আমাকে আপনার movie গুলো পাঠাবেন, আমি movie গুলো পাঠাবো আর আপনি যে পাঠান ছবিটা দেখেছেন সেই ছবির একটা short diary আমাকে দেবেন ভাই। তো ভাই আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন entertainment এ থাকেন, ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ কি অবস্থা জাহান কেমন আছো? হ্যাঁ ভালো আছি তোমার কি অবস্থা? এই তো আছি মোটামোটি ভালো, তো দিন কাল কেমন যায়? এতো টাও ভালো না মোটামুটি।

ভালো না বলতে আমার একটা job এর দরকার ছিল but আমি এখনো কোনো মতো একটা job এর arrange করতে পারতে সিলাম না তাই। job এর দরকার তোমার কি পড়াশোনা শেষ? হ্যাঁ, আমার পড়াশোনা শেষ। আমার diploma complete হইসে তো আমি এখন চাচ্ছিলাম একটা ছোট খাটো একটা ভালো job করার জন্য। তো সরকারি job খুসতেসিলা না কি বেসরকারি? সরকারি job এর জন্য আমি এখনো ওই ভাবে preparation নিই নাই। তার পর আপাতত একটা normal job ই খুঁজছি।

হুম। তো subject কোন টা নিয়ে পড়াশোনা করসো?

বর্তমানে student অনেক বেশি তবে skill থাকলে ভালোই job পাওয়া যায়।

কিন্তু job এর সাথে সাথে তো আমাদেরকে একটা ভালো amount এর একটা ঘুষ ও দিতে এ বর্তমানে এ যুগে এসব ঘুষ দেওয়া লাগে। হ্যাঁ কিছুদিন আগে আমি একটা job পাইছিলাম ওইটা job fair থেকে আমি online এর মাধ্যমে ওইটা আবেদন করসিলাম তো ওখান থেকে আমাকে ডাকসিলো তো ওরা প্রথমে exam নিছিলো তো ওইটাতে ঠিকসিলাম এরপর যখন viva নিছিলো viva তে ও ওনারা আমাকে বলতেসিলো ওদের কে নাস্তা করার জোনো নাকিনাকি আমি দশ হাজার টাকা দিলাম। এরা কোন নবাব যারা যে নাস্তা করার জন্য দশ হাজার টাকা লাগবে ওদের?

হ্যাঁ কিছু দিক ভালো আবার কিছু দিক দিয়ে খারাপ তবে government job এর জন্য তো অনেক competition ধরো একশো লোক নিবে সেখানে apply পঞ্চাশ হাজার হম ওই টার জন্য ওই ভাবে নিজেকে prepare করতে হয় আর কি এখন পর শুরুতে থেকে কি preparation ছিলো না এই government job এর জন্য আসোলে আমার একটা software development company তে job করার ইচ্ছা ছিল সেই জন্য আমি ওই ভাবে government job এর জন্য ওই ভাবে নিজেকে prepare করিনাই। ও আচ্ছা CSE তে যখন process হয় তো government job থেকে private job এর দিকেই ভালো যে তখন future এ অনেক আগানো যাবে private job থেকে হ্যাঁ সেটাই চাইছিলাম সে জন্য একটা ভালো private job ই চাইছিলাম কিন্তু কোথায় মানে এখন এমন অবস্থা হইসে online যে আবেদন গুলা ছাড়ে বা চাকরির যে circular গুলো আসে ও গুলাতে কোনটা fake আর real এটাই বুঝে ওঠা যায় না কিছু কিছু symptoms আসে যে গুলো দেকলে বুঝায় fake না real যেমন ধরো কেউ যদি অগ্রিম টাকা চাই সেহেতু সেটা ধরেই নেওয়া যায় যে এটা fake job fake অগ্রি টাকা নিয়ে যাওয়া জন্য না এর আগে আমার একটা friend এর সাথে কি হইসে ও job এর জন্যে এরকম online থেকে আবেদন করসিলো তো ওরা সাধারণ ভাবে নি ডাকসিল যাওয়ার পরে email করেই contact করসিলো তাপরে যাওয়ার পর বলসিলো ওদের ওখানে থেকে একটা তিন মাসের trading join করতে হবে এর পরে ওরা job এ join করতে পারবে তো trading নেওয়া তো ভালোই তো রাজি হয়ে গেসিলো কিন্তু ওদের trআ ding এর জন্য নাকি পনেরো হাজার টাকা দিয়ে training করতে হবে তিন মাস। এটা তো হচ্ছে এক্কেবারে বাট পাই ধরতে গেলে গেলে কারণ এটা হচ্ছে ওদের ধরো ইয়া আছে course batch এর জন্য এরকম করে কোনো job টব দিবেই না না আমার কথা হচ্ছে হ্যা আমরা আমাদের কি কি preparation আসে নাই সেটা আপনারা জানবেন ভালো কথা তো আমাদেরকে তো হালকা পাতলা আপনারা ওই ভাবে training দিবেন আপনাদের office এর কাজ কর্ম গুলা বুঝাবেন কাজ পারি কি নে এ গুলা দেকবেন। এই হয় এইটাই তো কথা কি তেই ভাবে পনেরো হাজার টাকা fix করে দেওয়া তিন মাস fix দেই এটা তো কথা মনে হচ্ছে ভুয়ো এ গুলা কোনো job এর কিছুই নাই এই গুলা কোনো job দিবে না ওরা just টাকা নেওয়ার জন্য এসব করে এ রকম আমি ও দেখসিলাম অনেক বেশির ভাগই ভুয়ো

আমার তো এখনো job এর time আসে নাই আপাতত বেশ কয়েকদিন দিন আগে second year final দিলাম আরো দুইটা year তো বাকি আসে এখনও দেখি কি করা যায়

exam মোটামোটি হইসে খুব ভালো বলতে পারবোনা এখন তোমার জানা মতো এই কম কোনো কোথাও job পাবো এই রকম কোনো জানা সোনা আসে হ্যাঁ আজ কাল তো facebook এ কিছু group আহে একদম বিশ্বস্ত group যেখানে একেবারে original company র HR রা job এর post দেয় ওখান থেকে চাইলে job নিতে পারো অথবা BDjobs আসে BDjobs সে profile যদি ninety percent complete থাকে ওখানে apply করলে অনেক সোম interview তে ডাকে তাছাড়া আর একটা Professional side হচ্ছে linkedin linkedin থেকেও দেখি আজ কাল ভালো job পাওয়া যায় job তো পাওয়া যায় কিন্তু ওই যে ঘুষের দরকার টা তুমি linkedin অথবা BDJobs থেকে যেগুলো পাবা ওখানে ঘুষ টুস আমি আ তেমন একটা দেখা যায় না খুবই কম ninety percent ই হয় fair নিয়োগ তুমি linkedin account আসে তোমার হ্যাঁ account আসে কিন্তু just normal ভাবে আমি অভাবে কখনো profile সাজ profile সাজাতে হবে আজ কাল কার job যারা দেয় তারা linkedin থেকে খুব priority দেয় linkedin profile টা খুব ভালো ভাবে maintain করতে হবে এবং খুব ভালো ভাবে সাজাই তে হবে তারপর ওখান থেকে apply করলে তখন interview call পাওয়ার সম্ভবনা বেড়ে যায়

আমি ভাবছিলাম linkedin টা just ইয়ার জন্য fiber রে কাজ করার জন্য নানা না linkedin মূলত হচ্ছে professional networking site তবে বর্তমানে job এর জন্য বেশ ভালোই কাজ করতেসে এটা outsourcing কাজ ছাড়া ও কোনো নেনো কাজ আছে বলতে গেলে কমই বেশির ভাগ হচ্ছে professional connection এর জন্য আর job ও পাওয়া যায় out sourcing টা তো eitherning শুরু হইসে linkedin আগে ছিল না out sourcing বা freelancing এটা আগে ছিলো না আমার জানাতে হম আমি ভাবছিলাম এটাতে শুধু freelancing বা out sourcing এগুলারি কাজ চলে সে জন্য আমি ঐটাকে কখনো আগ্রহ দেখায়নি ওটার profile টাও কখনো ওই ভাবে সাজাই নাই নানা ওইটা অনেক বড়ো ভুলকরে ফেলসে এখনই এখন ও সময় আসে কয়েক মাস সময় দিয়ে ভালো ভালো skill development করো ওখানে দেখবা যে তোমার professional অনেকেই ওখানে একাউন্ট আছে ওদের কে follow করবা ওরা জেস যেসব skill আসে ওরা যে সব কাজ করে সে গুলো তোমার skill set এর মধ্যে যুক্ত করার চেষ্টা করবা তাপর profile update করবা তারপর দেখবা যে interview এ call পাবা

marketing এর চাহিদা অনেক বেশি বলতে গেলে বেশির ভাগ কাজি হচ্ছে এখন marketing related ত্রিশ চল্লিশ একশো টা circular দিলে ত্রিশ টা circular দেখবা ত্রিশ টা circular দেখবা হচ্ছে marketing related বিশেষ করে এখন তো digital marketing এ দিবে এখন digital marketing এ বেশ ভালোই চাহিদা আসে চাহিদা থাকলেও তো সবাই তো আর মনে করো marketing এর job টা করতে দেয় না উম marketing এর job যে তোমার field এই দৌড়োতে হবে এমন কোনো কথা না marketing এর desk job ও আছে তুমি যদি digital markiting করো ওখানে তো field এর সাথে কোনো সম্পর্ক নাই digital marketing জানলেও ওটা তুমি চাইলে অনেক সময় বাসায় বসে এ কাজ করা যায় তার পরে তো অর্থ তারপরেও তো সবাই কে তো জানাইতে হয় হয় তো প্রথমে field এ করতেসো নাকি যে তোমার relative দের মধ্যে দিয়ে তোমাকে এটা contact এ রাকতে হবে সবাই কে update দিতে হচ্ছে

এই যে তুমি digital marketing এর কথা হম হম digital marketing চাইলে শিখতে পারো এখন অনেক online academy তেই দেখা যায় এটা নিয়ে course আছে এ গুলা ঘুরি ফিরি পরবর্তী যাই financing এর সাথে একই জায়গা না এখন তো আসলে যুগ টা আসলে আসতে আসতে digital এর দিকে যাচ্ছে তো তুমি যেমন ধরো পাঁচ বছর আগে online কয়জন কেনা কাটা করতো কিন্তু এখন ধরো সবাই ই online এই কেনা কাটা করে এ এই সবের জন্য তো market digital marketing টা খুব দরকার হম সেই ক্ষেত্রে দরকার আর তোমার যদি ইচ্ছা থাকে যে CSEreleted computer related job ই করবা তাহলে ওই রকমই skill আরো বেশি develop করতে হবে আর কি তুমি কি programming পারো হ্যাঁ programming language পারা আসে

না job দিবো না আমি যদি কোথাও দেখি এ এ এ এ এ এরকম programming পারে এরকম কোনো লোক লাগবে তখন তোমাকে refer করবো আরকি HTML, CSS, JAVAscript python Cplus plus মোটামোটি জানা আছে সব আচ্ছা website related কাজ জানা word base এর কাজ হ্যাঁ word space, data base, oracle এগুল জানা আছে তাহলে তো ভালোই আর তাছাড়া ওই যে excel power point word এগুলাতো জানোই আসা করি

তাহলে data base নিয়ে কিছু করতে চাচ্ছিলাম হ্যাঁ তাহলে কিন্তু আমি ওরকম কোনো platform পাচ্ছিনা যেখানে আমি সুন্দর ভাবে কাজ গুলা দেখাইতে পারবো বা আমার skilled টাকে develop করতে পারবো facebook এ তুমি search করো আজকাল facebook এ অনেক কিছুই জানা যায় অনেক কিছুই পাওয়া যায় আর job related কিছু facebook group ও আছে এগুলো তে একদম authentic job পাওয়া যাই আমি যা দেখলাম অনেকেই পাচ্ছে হুম কিন্তু আমার কাছে মানে এইগুলো fake fake মনে হয় সেইজন্য আমি ওগুলাতে কখনো আবেদন করে দেখি নাই না কিছু fake তো আছে এখন তুমি যদি বুসতে না পারো কোনটা fake কোনটা real তাহলে ওই job post এর link টা আমাকে দিও আমি verify করে দেখবোনি fake নাকি real

আমি first এর দিকে filed এ কাজ করসিলাম কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে না আমি কোনো official কাজ চাই field এ বা marketing out sourcing এই গুলো আমার কাছে ভালো লাগে না field এ কাজ কখন করসিলা field এ কাজ করসি

না আমার field এর কাজ ভালো লাগে না just একটা মনে করো এখন বর্তমান job এই গুলার মধ্যে তুমি যেখানে apply করো না কোনো তোমাকে প্রথমে তোমার কাছে চারিদিকে তোমার দক্ষতা কত টুকু আছে তুমি কোথায় কোথায় job করছো তোমার কাছে কত টুকু কি আছে তো মনে করো আমরা কোথাও job করি নাই তাহলে আমরা skill দেখাবো কোতথেকে সেই জন্য আমি normal কি কয়েকটা কিছু একটা কাজ করতে চাইছিলাম তো আমি first এ আমি ইয়া তে করছিলাম marketing job করসিলাম field এ কাজ করছিলাম কারণ কিছু দিনই করসিলাম যেটা আমাকে সেটা ভালো লাগে নাই হ্যাঁ এটা এখন সেই জন্য আমি একটা official job খুজছিলাম হ্যাঁ অনেকেরই field এর job ভালো লাগে না যেমন আমারও অতো ইচ্ছা নাই field job করার আমার ও নয় টা দশ টা office desk এ বসে job করা টাই priority দিবো আমি হম এই বার আমি বলি আমি field এ job করার জন্য এটা just আমাকে একটা বলা হয়েছিল এটা just একটা official বলতে ওদের ওদের মানে call মানে ওদের partner দের কে যারা call দিবে তাদের সাথে just contact করা একসঙ্গে details দিয়া just এই type এর বলে আমাকে বল ছিলো দেখ এইটা আমি facebook থেকে পাইছিলাম but আমি পরবর্তী যখন এইখানে যে contact পেয়েছিলাম তো আমাকে একসপ্তাহ time দিছিলো একসপ্তা পর ওরা join করাবে একসপ্তা পর যখন join করা বে তখন এটা দেখলাম কি এটা পুরাটা একটা single কাজ ওরা শুরুতেই আমাকে details নিয়ে কিছুই বলে নাই তা আমি কিছু দিন করছিলাম তার পর আমি চলে আসি হ্যাঁ আজকালর দেখি অনেকেই এরকম official job বলে field নামায় দেয় এটা একে বারেই আছে এটা আমাদের একটা খুব বাজে একটা অবস্থা যে কখনোই surely job এর একদম একদম ঠিক থাক মতো details ওরা কখনোই দেয়না মানে কিছু না কিছু ওরা ওটাকে hide করেই রাখে হ্যাঁ সেটাই এখন নিয়োগ কর্তারা যদি ভালো মানুসিকতার না হয় এই সব চলতেই থাকবে যা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার আমার জন্য কোনো ভালো job পাও তাহলে আমাকে inform

আচ্ছা ঠিকাছে ভালো থাকিও cyber নিরাপত্তা কি? cyber নিরাপত্তা হল internet সংযুক্ত system যেমন hardware, software এবং Cyber হুমকি থেকে data সুরক্ষা। Data center এবং অন্যান্য computerised system অনুমোদিত access থেকে রক্ষা করার জন্যে অনুশীলন অনুশীলন টি ব্যবহার করে। একটি একটি শক্তিশালী cyber নিরাপত্তা কৌশল একটি সংস্থা বা ব্যবহারকারী system এবং সংবেদনশীল data access পরিবর্তন মুছে ফেলা ধ্বংস করা প্রতিরোধ করে। সঞ্চালন বা বাজির জন্য design করা দূষিত আক্রমণের বিরুদ্ধে একটি ভালো নিরাপত্তা ভঙ্গি প্রদান করতে পারে। Cyber নিরাপত্তা এছাড়াও system বা device কার্যকারিতা নিষ্ক্রিয় বা ব্যাহত করার লোক কে আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। Cyber নিরাপত্তা কেনো গুরুত্বপূর্ণ? আধুনিক enterprise ব্যবহারকারী Device এবং program এর ক্রমবর্ধমান সংখ্যার সাথে সাথে data র যার বেশির ভাগ ই সংবেদনশীল বা গোপনীয়। cyber নিরাপত্তার গুরুত্ব cyber আক্রমণকারী এবং আক্রমণের কৌশলগুলি ক্রমবর্ধমান পরিমাণ এবং পরিশিলতা স সমস্যাটিকে আরো বাড়িয়ে তোলে। cyber নিরাপত্তার উপাদানগুলি কি কি এবং এটি কিভাবে কাজ করে? Cyber security field কে বিভিন্ন অংশে ভাগ করা যেতে পারে।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 Application নিরাপত্তা তথ্য বা data নিরাপত্তা, network নিরাপত্তা, দুর্যোগ পুনরুদ্ধার ব্যবসায়িক ধারাবাহিক একটা ধারাবাহিকতা পরিকল্পনা operational নিরাপত্তা নিরাপত্তা, উম গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা। শারীরিক নিরাপত্তা, শেষ ব্যবহারকারী শিক্ষা একটি ক্রমবর্ধমান হুমকি, landscape এ cyber নিরাপত্তা বোজিয়াই রাখার সব প্রতিষ্ঠান এর জন্য একটি channel challange. প্রথাগত প্রতিক্রিয়াশীল পদ্ধতি যার মধ্যে সর্বাধিক বৃহত্তর পরিচিতি চিত হুমকি গুলির বিরুদ্ধে system গুলিকে রক্ষা করার জন্যে সংস্থানগুলি নিবেদিত ছিল। যদিও কম পরিচিত হুমকি গুলি

cyber নিরাপত্তা পরামর্শকারী সংস্থা নির্দেশিকা প্রদান করে। উদাহরণস্বরূপ national institute of standard and technologyAINNIST পরিচিত এবং অজানা হুমকি বিরুদ্ধে সুরক্ষার জন্য একটি ঝুঁকি মূল্যায়ন কাঠামোর অংশ হিসেবে অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ ব্যবহার করে real time মূল্যায়ন গ্রহণের সুপারিশ করে। cyber নিরাপত্তার সুবিধা কি cyber নিরাপত্তা অনুশীলন বাস্তবায়ন এবং বজায় রাখার সুবিধার জন্য মধ্যে রয়েছে cyber আক্রমণ এবং data লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবসা সুরক্ষা data এবং network র জন্য নিরাপত্তা অনুমোদিত ব্যবহারকারী access প্রতিরোধ একটি লঙ্ঘন এর পরে পুনরুদ্ধারের সময় উন্নত শেষ ব্যবহারকারী এবং শেষ point device এর জন্য নিরাপত্তা নিয়ন্ত্রিত সম্মতি ব্যবসার ধারাবাহিকতা বিকাশকারী অংশীদার গ্রাহক second holder এবং কর্মচারীর জন্য উন্নত company খ্যাত এবং বিশ্বাস cyber নিরাপত্তা হুমকি বিভিন্ন ধরনের কি কি নতুন প্রযুক্তি

malware র হল আহ malware হল এক ধরনের ক্ষতিকারক software যাতে যেকোনো file বা program ব্যবহার করে computer ব্যবহারকারীর ক্ষতি করা যায় বিভিন্ন ধরনের malware এর মধ্যে রয়েছে

এর মাধ্যমে এটি ও unlock করার জন্য অর্থ প্রদানের দাবি করে সামাজিক প্রকৌশল একটি আক্রমণ যা মানুষের এর ওপর নির্ভর করে এটি সাধারণত সুরক্ষিত সংবেদন শীল তথ্য পেতে ব্যবহার কারীদের নিরাপত্তা প্রদান করতে প্ররোচিত করে fishing হলো সামাজিক প্রকৌশল এর একটি রূপ যেখানে প্রতারণামূলক email বা text message পাঠানো হয় যা দেখে মনে হয় তারা সম্মানিত বা পরিচিত উৎস থেকে এসেছে প্রায়শই এলোমেলো আক্রমণ এই বার্তাগুলোর উদ্দেশ্য credit card বা login তথ্যের মত সংবেদনশীল data চুরি করা fishing হলো এক ধরনের fishing যা একজন ব্যবহারকারী প্রতিষ্ঠান বা ব্যবসাকে লক্ষ্য করে অভ্যন্তরীণ হুমকি গুলো নিরাপত্তা লঙ্ঘন বা মানুষের দ্বারা সৃষ্টির ক্ষতি। উদাহরণস্বরূপ কর্মচারী ঠিকাদার বা গ্রাহক অভ্যন্তরীণ হুমকি দূষিত বা প্রকৃতির বেপরোয়া হতে পারে distributed denial of service আক্রমণ হলো সেইগুলি যেখানে একাধিক system একটি target system traffic ব্যবহার করে যেমন একটি server website বা অন্যান্য network সংযোগের অনুরোধ বা প্যাকেটের সাথে লক্ষ্য কে প্লাবিত করে আক্রমণকারীরা system কে ধীর করে দিতে পারে বা বিপর্যস্ত পারে এটি ব্যবহার করা থাকে বৈধ traffic প্রতিরোধ করতে পারে Advanced advance persistent threatAPT হলো দীর্ঘমেয়াদি লক্ষ্য আক্রমণ যেখানে একজন আক্রমণকারী একটি network অনুপ্রবেশ করে এরপর data চুরি করার লক্ষ্যে একটি বর্ধিত সময়ের জন্য শনাক্ত করা যায় না man in the middleMITM আক্রমণ হলো আক্রমণ যেখানে একজন আক্রমণকারী দুই পক্ষের মধ্যে বার্তাগুলিকে আটকায় এবং একটি বর্ধিত সময়ের জন্য সনাক্ত করা যায় না। relay করে যারা বিশ্বাস করে যে তারা একে অপরের সাথে যোগাযোগ করেছে অন্যান্য সাধারণ আক্রমণের মধ্যে রয়েছে download আক্রমণ শংসাপত্র আক্রমণ ব্যবসায়িক email

এর আবির্ভাব এবং ক্রমবর্ধমান আক্রমনের networking এবং device গুলিকে সুরক্ষিত করা অপ্রয়োজনীয়তা বাড়িয়ে তোলে যেগুলি ক্রমাগতভাবে মোকাবেলা করতে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

সেই সাথে তাদের বিরুদ্ধে সুরক্ষা জন্য অনুশীলন গুলি update করা challenging হতে পারে এছাড়াও সংস্থার গুলি তাদের এক বা একাধিক পরিষেবা ব্যবহার করে এমন ব্যক্তিদের ওপর প্রচুর সম্ভাব্য data সংগ্রহ করতে পারে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে একটি cyber অপরাধী সম্ভাবনা যে ব্যক্তি ব্যক্তিগতভাবে শূন্য সনাক্ত যোগ্য তথ্য চুরি করতে চায় তা অন্য উদ্যোগের বিষয় উদাহরণস্বরূপ সঞ্চয় করে এমন একটি সংস্থা আক্রমণের শিকার হতে পারে সংগঠনগুলির তা করা উচিত একটি মেঘ লক্ষণ প্রতিবরোধ করতে তারা আর কি করতে পারেন cyber নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ cyber security program গুলি শেষ ব্যবহারকারী শিক্ষা সম্বোধন করা উচিত কর্মচারীর আক্রমণ ঘটনা ক্রমে তাদের laptop বা mobile device কর্মক্ষেত্রে হুমকি এবং দুর্বলতা আনতে পারে একইভাবে তারা পথ ভাবে করতে পারে উদাহরণস্বরূপ link গুলিতে click করা বা fishing email গুলি থেকে সংযুক্ত গুলি download করা cyber security তে কিভাবে automation ব্যবহার করা হয় cyber হুমকির ক্রমবর্ধমান এবং পরিচিতি লতা পরি শিথিলতা থেকে company গুলিকে সুরাক্ষিত করার জন্য automation একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে উচ্চ volume data stream সহ এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন learning ব্যবহার করে তিনটি প্রধান বিভাগের cyber নিরাপত্তা উন্নত করতে সাহায্য করে করতে পারে হুমকি সনাক্তকরণ এই platform গুলির data বিশ্লেষণ করতে পারে এবং পরিচিত হুমকি সনাক্ত করতে পারে সেই সাথে নতুন হুমকির পূর্বাভাস দিতে পারে হুমকির প্রতিক্রিয়া AIplatform গুলি সুরক্ষা সুরক্ষা গুলি তৈরি করে এবং সক্রিয়ভাবে প্রয়োগ করে মানুষের বুদ্ধি নিরাপত্তা পেশাদাররা প্রায় সতর্কতা এবং পুনরাবৃত্তি মূলক কাজগুলোর সাথে overload হয় এবং এই স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে কম ঝুঁকির করে এবং বড় data বিশ্লেষণ বা ব্যবহার করে এবং সতর্কতা গুলি আরো পুনরাবৃত্তিমূলক কাজ গুলিকে স্বয়ংক্রিয় করে ক্লান্তি দূর করতে সাহায্য করে করতে পারে মানুষকে আরো কাজের জন্য মুক্ত করে cyber নিরাপত্তায় career র সুযোগ কি যেহেতু cyber হুমকি প্রসারিত হচ্ছে এবং নতুন উদ্ভব হচ্ছে যেমন IOP হুমকি ব্যক্তিদের cyber নিরাপত্তা সচেতনতা এবং hardware এবং software এ দক্ষতা প্রয়োজন chief chin chief information security officer হলেন এই ব্যক্তি যিনি সমগ্র সংস্থা জুড়ে নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেন এবং IT নিরাপত্তা বিভাগের কার্যকে তত্ত্বাবধান করেন। security office হলো একটি company শারীরিক এবং অথবা cyber নিরাপত্তার জন্য দায় নিরাপত্তা প্রকৌশলীরা অবকাঠামোর মধ্যে মাল নিয়ন্ত্রণ এর অপর focus দিয়ে company র সম্পাদক কে হুমকি থেকে রক্ষা করে। নিরাপত্তা একটি enterprise এর গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিকল্পনা বিশ্লেষণ নকশা পরীক্ষার রক্ষণাবেক্ষণ এবং সমর্থন করার জন্য দায়ী। একজন নিরাপত্তা বিশ্লেষকের বিভিন্ন ধরনের দায়িত্ব রয়েছে যার মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রণে পরিকল্পনা করা digital live file digital digital file রক্ষা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা audit পরিচালনা করা অনুপ্রবেশ পরীক্ষক নৈতিক hackers দ্বারা system network এবং application নিরাপত্তা পরীক্ষা করে অপব্যবহারকারীদের দ্বারা শোষিত হতে পারে এবং এমন দুর্বলতার সন্ধান করে হলো হুমকি বিশ্লেষক যাদের উদ্দেশ্য হলো দুর্বলতা ও বং এবং আক্রমণ উন্মোচন করা এবং ব্যবসার সাথে আপোষ করার আগে তাদের প্রশমিত করা অন্যান্য cyber security career এরমধ্যে রয়েছে নিরাপত্তা পরামর্শদাতা data সুরাক্ষা officer architect security ope operation manager, manager এবং বিশ্লেষক নিরাপত্তা তদন্তকারী

প্রকাশিত প্রকাশনা নীতি এবং সম্পাদকীয় দৃষ্টিভঙ্গির উত্তরসূরী হিসেবে তৈরি করা হয়েছিল যার মালিক hi media এবং peoples alliance of আহ for আহ democracy র নেতা।

অন্তর্গত যিনি পরে তার ব্যবসা বিক্রি করে দেয় নতুন প্রকাশনা সংস্থা Asia times holding আহ limited হং কং এবং যথাযথভাবে নিবন্ধিত Asia times screen সংস্করণের অনেক সংবাদিক। সাংবাদিক হিসেবে তাদের কর্মজীবন অব্যাহত রেখেছিলেন এবং এই অবদান কারীদের একটি group Asia Times এর উত্তরসূরি হিসেবে Asia Times online গঠন করে প্রয়োজন online শব্দটি আর website news portal এর অংশ নয় দু হাজার ছয় সালে এশিয়া times online কে প্রধান ইংরেজি ভাষা আঞ্চলিক প্রকাশনা হিসেবে বর্ণনা করে যা এশিয়া কে cover করে October দু হাজার ষোলো একটি নতুন logo এবং design এর বৈশিষ্ট্যসহ পুনরায় চালু করা হয়েছিল ছিলেন সম্পাদক হিসেবে অন্যান্য অধিকারীদের মধ্যে রয়েছে financial officer